meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
এখানে এই image কি সমস্যা রয়েছে
এখানে এই board কি রয়েছে তা ঠিক মত দেখাচ্ছে না
তাই আমি এখানে এই লিখন বাইরে বের করতে চাই
আমি আকাশ এইভাবেই রাখতে চাই তাই আমি এই layer double করি এবং curves tool চয়ন করি
ইমেজের এই অংশে দেখুন
আমি এটি একটু হালকা করতে curve উপরে টানি
এটি ভালো দেখায় এবং এখন আমি এখানে একটু গাঢ় করতে এই কালো পয়েন্টকে আরো উপরে টানছি
আমার মনে হয় এটি কাজ করা উচিত
এখন আমার সাইন board যা লেখা রয়েছে তা নীচের image চাই
তাই আমি layer mask চয়ন করি এবং layer mask black দ্বারা ভরি
এখন আমি আমার পুরোনো image ফিরে আসি এবং layer mask কাজ করি যার border has সাদা
এখন আমি এখানে paint tool চয়ন করি
foreground colour হিসাবে সাদা চয়ন করি
আমি একটি brush চয়ন করি এবং এটি বড় করি
এখন আমি layer mask পেন্ট করছি
এবং সম্ভবত আমাকে image zoom ইন করা উচিত
এটি বেশ ভালো
that ভালো
আপনি সেই key দেখাতে পারেন যা আমার key indicator টেপা হয়েছে
এটি অনেক বেশী ভালো দেখায়
এখন আমি layer আবার দ্বিগুন করি এওবং overlay mode চয়ন করি এবং ব্যাকগ্রাউন্ডকে একটু বেশী দেখতে opacity একটু কম করি
আমার মনে হয় এটি এখন ভালো দেখায়
এখন আমি আমার image সংরক্ষণ করতে প্রস্তুত
আমি এখানে কপিসের উপর কাজ করছি তাই আমি শুধু save এ টিপি বা ctrl + s টিপি এবং অবশ্যই আমি এখানে সকল লেয়ার সংরক্ষণ করতে চাই না এবং আমি এই image jpeg হিসাবে সংরক্ষণ করছি
এই image ওয়েবে আপলোড করতে এটি রীসাইজ করা জরুরী তাই আমি image scale image a যাই এবং আমি width কে 600 পর্যন্ত কম করি
এখন আমাকে এটি একটু sharpen করতে have তাই আমি filters enhance sharpen a যাই
আমি image art effects যাচাই করি এবং এখানে আপনি কিছু light দেখতে পারেন
এখন আমি এটিকে copy এর মত সংরক্ষণ করছি
আমি এটিকে small name দেই এবং সংরক্ষণ করি
এবং আমি এই image সমাপ্ত করে ফেলেছি
আপনার editing করার সময় 2 টি জিনিসে ধ্যান দেওয়া উচিত
প্রথম হল আপনি যদি ইমেজের একটি অংশ বদলাতে চান এবং বাকি একই রাখতে চান তাহলে সেই layer একটি copy তৈরী করুন এবং পরিবর্তন করুন এবং তারপর layer mask on করুন
কালো ইমেজকে লুকোয় এবং সাদা সেখানকার জিনিসগুলি দেখায়
দ্বিতীয়ত আপনি যদি overlay mode দ্বিতীয় layer এর উপরে রাখেন তাহলে ইমেজের colours এবং contrast ভালো have
খুব তাড়াতাড়ি edit করার এটি হল দুই পদ্ধতি
in image আপনি কম করে দুটি সমস্যা দেখতে পারেন
প্রথম হল আমি লোকেদের পায়ের ইমেজ কেটে দিয়েছি যখনকি তাদের সাথে থাকা বেশী ভালো হত
এবং দ্বিতীয় সমস্যা হল এই image এটি ভবন পতিত হয় মনে হয় কারণ আমি camera উপরের দিকে রেখেছি
আমি perspective tool চয়ন করি
আমি directions dialog corrective backward চয়ন করি এবং preview তে grid নির্বাচন করি
আমি outline বা image চয়ন করতে পারি কিন্তু আমি grid চয়ন করি
এবং যখন আমি image টিপি তখন আমি এখানে একটি info window পাই যাতে বেশী কাজের তথ্য থাকে না
তাই আমি এটি এখান থেকে সরাই এবং এখন এখানে আমার কাছে এই grid রয়েছে এবং আমি এই image grid lines উল্লম্বভাবে lines করি
output image এই grid lines নয়তো উল্লম্ব না হলে অনুভূমিক হবে এবং এটি উপরের lines ইমেজের শীর্ষ হবে
তাই আমি এটি এখানে টানতে পারি
আমি image দেখি এবং আমার মনে হয় যে এটি একবারে সঠিক
এবং এখন আমি transform এ টিপি
আমাদের এটি transforms অর্থাৎ রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে have
এটি এখানে রয়েছে
এখন আপনি এখানে অন্য সমস্যা দেখেন
এর জমি ভালো নয়
তাই আমাকে এই image crop করতে have
আমি আমার crop tool যাই
এবং আমি পাশের building সরাতে চাই এবং শুধুমাত্র তাদের সেখানে ছেড়ে দিন
এটি একটু বর্গক্ষেত্রের it দেখায় তাই আমি fixed aspect ratio তে টিপি এবং এটিকে 1 by 1 রাখি
আমার কাছে square crop রয়েছে
image লোকেদের রাখতে
আমার মনে হয় এই crop কাজ করা উচিত
এটিতে টিপুন এবং এটি এখানে রয়েছে
এখন আমি curves tool চয়ন করি
এটিতে অধিক contrast জন্য হাই lines একটু বেশী উপরে করি
এখন এই ইমেজও সমাপ্ত হয়ে গেছে
এটি হল পরের image
তাই এই ইমেজের সাথে কি করি
আমি rotate tool চয়ন করি এবং 1 টিপে image zoom ইন করি
এখানে ইমেজের মাঝে আমি ভালো উল্লম্ব সেকশনের জন্য দেখি এবং direction a আমি corrective backward rotation চয়ন করি
আমি cubic interpolation চয়ন cubic এবং preview তে grid চয়ন cubic
এখন grid lines প্রাপ্ত করতে আমি image টিপি এবং এখন আমি ঘরের উল্লম্ব কাঠামোর সাথে এই grid lines lines করি
আমার মনে হয় এতটাই যথেষ্ঠ
আমার কাছে এই ছোট window রয়েছে যা 290 degrees দেখায় এবং আমি rotate টুলে টিপি এবং অন্তিম পরিণামের জন্য অপেক্ষা করি
এটি এখানে রয়েছে
এটি বেশ ভালো দেখায়
আপনি দেখতে পারেন এখানে অনেক বিকৃতি রয়েছে এবং আমাকে এতে সংশোধন করতে have কিন্তু এখন আমি you image ক্রপ করছি
আমার মনে হয় এটি সঠিক
আমার মনে হয় যে আমি ইমেজকে ঠিক মত ঘোরাইনি
আমি বেশি ঘোরাইনি এবং আমি সঠিক spot নির্বাচন করিনি
তাই এটি আবার করি
আমি ctrl + z টিপে আবার steps আনডু করি
আমি rotate tool আবার চয়ন করি
প্রথমে চয়ন করা সেটিংসকে আমি বদলাই না এবং আমি ইমেজের centre এখানে এই tv tower সেট করছি
শুধুমাত্র এই tv tower এলাইন করছি
tv tower ইমেজের মুখ্য অংশ এবং the সোজা the হলে image সোজা লাগে the
এটি বেশ ভালো দেখায়
এখন আমি crop tool নেই এবং এতে অধিক negative space ছাড়া crop চয়ন করি
এখন অন্তিম জিনিস সম্ভবত image একটু অধিক contrast আনতে একটু curves
এটি this এখন আমি এই image সমাপ্ত করেছি
এই image portrait অর্থাত ছায়াচিত্র mode হওয়া উচিত তাই এখানে এটি বদলাতে have
আমি image transform এবং rotate 90 degree anticlockwise এ যাই
এখন আমায় আমার image ঘুরিয়ে ফেলেছি
যখন আমি আমার image 90 degrees ঘোরাই তখন when quality কোনো প্রভাব পরে না যা jpeg ইমেজের জন্য বিশেষরূপে গুরুত্বপূর্ণ
এখন এই ইমেজের জন্য একটু বেশী contrast আনি এবং আমি এটি করতে curves tool প্রয়োগ করি
আপনি levels tool বা অন্য প্রয়োগ করতে পারেন কিন্তু আমার মনে you আমার জন্য curves tool সবচেয়ে ভালো
শুধু s curve হালকা এর উপর রাখুন এবং আমার মনে হয় আমরা করে ফেলেছি আমি image সংরক্ষণ করি
এখন পরের image
সবকিছু সাথে রাখতে ইমেজেস তাড়াতাড়ি editing এর জন্য আপনার কিছু মৌলিক টুলের প্রয়োজন
প্রথম tool rotate tool
corrective mode এবং grid preview এর mode প্রয়োগ করুন এবং grid use বা অনুভূমিক ভাবে এলাইন করুন
কাত করা lines জন্য আপনার perspective টুলের প্রয়োজন
আবার corrective mode এবং grid প্রয়োগ করুন এবং grid এই উল্লম্ব বা অনুভূমিক ভাবে এলাইন করুন
ইমেজের contrast এবং lightness ঠিক করতে curves tool চয়ন করুন এবং একটি s curves প্রয়োগ করুন এটি অধিকতর ক্ষেত্রে সহায়ক হয় বা কিছু ক্ষেত্রে apply যদি একটি সফ্ট image চান তাহলে উল্টো s curves প্রয়োগ করুন এবং apply এখানে বাস্তব কুয়াশা দেখতে পারেন
image এবং transform মেনুতে যান যেখানে আপনি ইমেজকে rotate অর্থাৎ ঘোরান এবং output আকার scale করুন
অবশেষে filters দ্রুত সম্পাদনার জন্য গুরুত্বপূর্ণ
enhance এবং sharpen এ যান
অনেক tools প্রয়োগ করার পর উদাহরণস্বরূপ rotating বা transformation tools perspective tools বা resizing image বেশী সফ্ট হয়ে যাবে
sharpening এর দ্বারা আপনি সেটি redo করতে পারেন
আপনাকে layers সাথে পরিচিত হওয়া উচিত
প্রথম layer double করুন এবং উদাহরণস্বরূপ যাচাই করুন যে overlay mode বা অন্যান্য mode কি হয়
এখানে অন্বেষণ করার অনেক কিছু রয়েছে এবং আমি তা পরে কখনো বলব
আপনি দেখেন যে প্রতিবার আমি যখন mode বদলাই তখন আপনি সম্পূর্ণরূপে একটি আলাদা image পাই
আপনি যদি ইমেজের শুধু একটি অংশ বদলাতে চান তাহলে layer mask জুড়ুন এবং আপনি আপনার image যা দেখতে চান তা white দ্বারা ভরুন
যে জিনিস আপনি দেখতে চান না তা black দ্বারা ভরুন
gray আংশিকরূপে দৃশ্যমান এবং এটি স্বচ্ছ
এবং আমার মনে হয় এই সপ্তাহের জন্য এতটাই
আমি আশা করি পরের সপ্তাহে আবার দেখা হবে
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ